কে টচ কস্টমাইজের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি শিখবেন যে কিভাবে একটি বক্তৃতা বানায়
কে টচ কস্টমাইজ করে
নিজের কীবোর্ড বানায়
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1110 এ কে টচ 171 ব্যবহার করছি
চলুন কে টচ খুলি
লক্ষ্য করুন যে লেভেল 3 প্রদর্শন করছে
এর কারণ হল কে টচ বন্ধ করার সময় আমরা লেভেল 3 তে ছিলাম
এখন আমরা একটি নতুন বক্তৃতা বানানো শিখব
এখানে অক্ষরের একটি নতুন সমূহ বানাবো যা টিচার্স লাইনে প্রদর্শিত হতে পারে
মুখ্য মেনু থেকে ফাইল নির্বাচন করুন এবং এডিট লেকচার এ টিপুন
ওপেন লেকচার ফাইল ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
এখন ক্রিয়েট নিউ লেকচার বিকল্প নির্বাচন করুন এবং ওক তে টিপুন
ক্টাচ লেকচার এডিটর ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
টাইটল ফীল্ডে A ডিফল্ট লেকচার নির্বাচন করুন এবং মুছুন এবং লিখুন মাই নিউ ট্রেইনিং লেকচার
লেভেল এডিটর বক্তৃতার লেভেল প্রদর্শিত করে
লেভেল এডিটর বাক্সের ভিতরে টিপুন
এখন দাতা ওএফ লেভেল 1 এর ভিতরে এই লেভেল ক্ষেত্রে নিউ ক্যারাক্টারসহ এ এম্পরস্যান্ড ষ্টার এবং ডলার চিহ্ন প্রবিষ্ট করুন
আমরা এটি শুধু একবার প্রবিষ্ট করেছি
লক্ষ্য করুন এই অক্ষর লেভেল এডিটর বাক্সের প্রথম রেখায় প্রদর্শিত হচ্ছে
লেভেল ডেটা ফীল্ডে আগে প্রদর্শিত টেক্সট নির্বাচন করুন এবং মুছুন
এম্পরস্যান্ড ষ্টার এবং ডলার চিহ্ন পাঁচবার প্রবিষ্ট করুন
এখন লেভেল এডিটর বাক্সের ভিতরে প্লাস চিহ্নতে টিপুন
লেভেল এডিটর বাক্সে বর্ণমালা দ্বারা সম্মিলিত একটি দ্বিতীয় রেখা প্রদর্শিত হয়
লেভেল এডিটর বাক্সে দ্বিতীয় রেখা নির্বাচন করুন
লেভেল ফীল্ডের ডেটা এখন 2 প্রদর্শন করছে
এটি আমাদের টাইপিং পাঠের দ্বিতীয় লেভেল হবে
নিউ ক্যারাক্টারসহ আইএন থিস লেভেল ফীল্ডে এফজে প্রবিষ্ট করুন
লেভেল দাতা ফীল্ডে এফজে পাঁচবার প্রবিষ্ট করুন
আপনার টাইপিং পাঠে আপনার যত দরকার আপনি ততগুলি লেভেলস বানাতে পারেন
একইভাবে আপনার টাইপিং পাঠে আপনি যত চান ততগুলি লেভেলস বানাতে পারেন
সেভ আইকনে টিপুন
সেভ ট্রেইনিং লেকচার ক্টাচ ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
নেম ফীল্ডে নিউ ট্রেইনিং লেকচার প্রবিষ্ট করুন
এখন ফাইলের জন্য একটি ফরম্যাট নির্বাচন করুন
ফিল্টার ড্রপ ডাউন তালিকায় ট্রায়াঙ্গেল এ টিপি
ফাইল ফরম্যাটের জন্য ক্টাচ লেকচার ফাইলস বন্ধনীর মধ্যে starktouchএক্সএমএল নির্বাচন করুন
এখানে ফাইল সংরক্ষণের জন্য ডেস্কটপে ব্রাউজ করুন
সেভ এ টিপুন
ক্টাচ লেকচার এডিটর ডায়ালগ বাক্স এখন নিউ ট্রেইনিং লেকচার নাম প্রদর্শন করে
আমরা দুটি লেভেলসের সাথে নতুন ট্রেনিং লেকচর বানিয়ে নিয়েছি
ক্টাচ লেকচার এডিটর ডায়ালগ বাক্স বন্ধ করুন
এখন যে লেকচর আমরা বানিয়েছি তা খুলুন
মুখ্য মেনু থেকে ফাইল নির্বাচন করুন এবং তারপর ওপেন লেকচার এ টিপুন
সিলেক্ট ট্রেইনিং লেকচার ফাইল ডায়ালগ প্রদর্শিত হয়
ডেস্কটপে ব্রাউজ করুন এবং নিউ ট্রেইনিং lecturektouchএক্সএমএল নির্বাচন করুন
লক্ষ্য করুন যে এএমপি এবং চিহ্ন টিচার্স লাইনে প্রদর্শিত হচ্ছে
টাইপিং শুরু করি
আমরা নিজেদের লেকচর বানিয়ে তা টাইপিং পাঠ হিসেবে ব্যবহার করেছি
কে টচ টাইপিং পাঠে ফেরত যাওয়ার জন্য মুখ্য মেনু থেকে ফাইল নির্বাচন করে ওপেন লেকচার এ টিপুন
নিম্ন ফোল্ডার পাঠ ব্রাউজ করুন
root জিটি usr জিটি share জিটি kde4 জিটি apps জিটি ক্টাচ এবং englishktouchএক্সএমএল নির্বাচন করুন
আমরা কে টচ আমাদের অভিরুচি অনুসারে বানাতে পারি
উদাহরণস্বরূপ যখন আপনি একটি অক্ষর লেখেন যা টিচার্স লাইনে প্রদর্শিত নেই স্টুডেন্টস লাইন লাল হয়ে যায়
আপনি বিভিন্ন প্রদর্শনের জন্য রং কাস্টমাইজ করতে পারেন
এখন কলর সেটিং বদলাই
মুখ্য মেনু থেকে সেটিংস নির্বাচন করুন এবং কনফিগার KTouch এ টিপুন
কনফিগার KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
কনফিগার KTouch ডায়ালগ বাক্সে কলর সেটিংস এ টিপুন
কলর সেটিংস বিবরণ প্রদর্শিত হয়
উসে কাস্টম কালার ফোর টাইপিং লাইন বাক্স যাচাই করুন
টিচার্স লাইন ফীল্ডে টেক্সট ফীল্ডের আগে কলর বাক্সে টিপুন
select কলর ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
select কলর ডায়ালগ বাক্সে গ্রীন এ টিপুন
ওক তে টিপুন
configure ক্টাচ ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
অ্যাপলি এ টিপুন
ওক তে টিপুন
টিচার্স লাইনে অক্ষর সবুজ রঙে বদলে গেছে
এখন আমরা আমাদের নিজস্ব কীবোর্ড বানাবো
একটি নতুন কীবোর্ড বানানোর জন্য আমাদের বিদ্যমান কীবোর্ড ব্যবহার করতে হবে
এতে পরিবর্তন করুন এবং একে অন্য নামে সংরক্ষণ করুন
মুখ্য মেনু থেকে ফাইল নির্বাচন করুন এবং এডিট কিবোর্ড লেআউট এ টিপুন
ওপেন কিবোর্ড ফাইল ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
ওপেন কিবোর্ড ফাইল ডায়ালগ বাক্সে ওপেন a ডিফল্ট কিবোর্ড নির্বাচন করুন
এখন এই ফীল্ডের পরবর্তী বোতামে টিপুন
কীবোর্ডের তালিকা প্রদর্শিত হয়
enkeyboardএক্সএমএল নির্বাচন করুন
ওক তে টিপুন
ক্টাচ কিবোর্ড এডিটর ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
কীবোর্ড শিরোনাম ফীল্ডে ট্রেইনিং কিবোর্ড প্রবিষ্ট করুন
আমাদের কীবোর্ডের জন্য একটি ভাষা নির্বাচন করা প্রয়োজন
ল্যাঙ্গুয়েজ ইদ ড্রপডাউন তালিকা থেকে ইএন নির্বাচন করুন
বিদ্যমান কীবোর্ডে ফন্ট পরিবর্তন করুন
সেট কিবোর্ড ফন্ট এ টিপুন
সিলেক্ট ফন্ট ক্টাচ ডায়ালগ বাক্স উইন্ডো প্রদর্শিত করে
সিলেক্ট ফন্ট ক্টাচ ডায়ালগ বাক্সে ফন্ট এর জন্য উবুন্টু ফন্ট স্টাইল এর জন্য ইটালিক্স এবং সাইজ এর জন্য 11 নির্বাচন করুন
ওক তে টিপুন
কীবোর্ড সংরক্ষণের জন্য সেভ কিবোর্ড এএস এ টিপুন
সেভ কিবোর্ড ক্টাচ ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
নিম্ন ফোল্ডার পাথ ব্রাউজ করুন
root জিটি usr জিটি share জিটি kde4 জিটি apps জিটি ক্টাচ এবং englishktouchএক্সএমএল নির্বাচন করুন
নেম ফীল্ডে practicekeyboardএক্সএমএল প্রবিষ্ট করুন
সেভ এ টিপুন
ফাইল ল্টনামেগ্ট
keyboardএক্সএমএল ফরম্যাটে সংরক্ষিত হয়ে গেছে
ক্লোজ এ টিপুন
আপনি কি নতুন কীবোর্ড অবিলম্বে ব্যবহার করতে পারেন
আপনাকে এটি কেডিই edu মেল আইডি তে মেল করতে হবে
এটি আবার কে টচ এর পরবর্তী সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে
আমরা কে টচ টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা প্রশিক্ষণ এবং কলর সেটিং পরিবর্তনের একটি লেকচর বানানো শিখেছি
আমরা একটি বিদ্যমান কীবোর্ড লেআউট খোলা তা বদলানো এবং নিজস্ব কীবোর্ড তৈরি করাও শিখেছি
এখন নির্দেশিত কাজ
নিজের কীবোর্ড তৈরি করুন
কীবোর্ডে রঙ এবং ফন্ট লেভেল পরিবর্তন করুন
ফলাফল যাচাই করুন
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন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
আরো বিস্তারিত জানার জন্য কনট্যাক্ট আত স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ তে যোগযোগ করুন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
এই সম্বন্ধে আরও তথ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো ওয়েবসাইটে উপলব্ধ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ